ওর সামনে গরমে চেয়ার গুলি কাপড় পরানো অনেকে বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে স্টেশন এ কিছু খালি চেয়ার পড়ে রয়েছে।

ও রাতের জন্যও অনেকগুলো লাইট জ্বলছে ও সামনে অনেকগুলো ব্যানার টাঙানো রয়েছে আর সামনে দোকানটিতে |